ছোট ছোট পাথথর আছে --

আর সিয়েট সুপার রিয়াল গ্রিপ পোস্টার লাগা আছে এধারেও একটা পোস্টার আছে বড় করা।

এই টো বড় জায়গা বটে । ওধারে বাঁশে বনা আছে বাঁশে এক লোহা বটে। আর ওধারে অনেক --

এই যে দেখতে পাচ্ছেন ওপরে ওটা ব্যাঙ্ক ।